স্টেজ -এর সামনে রয়েছে অনেক মানুষজন স্টেজ -এর বাঁ দিকে রয়েছে কতগুলো স্পিকার এবং স্টেজ -এর সামনে রয়েছে ফুলের তৈরী একটি গেট ।

উপরে ছবিটিতে দেখা যাচ্ছে একটি ব্রিজ যেটির রঙ ধূসর রং এবং নিচে রয়েছে চর এটি একটি নদীর উপরের ব্রিজ ।

যে জলটি বয়ে যাছে সেই জলের রং খয়েরি মেশানো | সামনের দিকে রয়েছে কিছু নুড়ি পাথরের মত অংশ এবং শ্যাওলা।